সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি স্কুল এ দেখতে পাচ্ছি একটা ম্যাডাম এটা হচ্ছে ম্যাডাম ।

দেখতে পাচ্ছি এ.সি লাগানো আছে। তার ওপরে দেখতে পাচ্ছি তার গেছে যেটা কারেন্ট -এর তার। খুব ভালো লাগলো।

একটা মহিলা বড়ো দুটো বাচ্ছা হ্যা আ-আর কোন একটা ফাঙ্কশন হচ্ছে এর মধ্যে তো ফাঙ্কশন টা দেখতে খুব ভালো লাগলো সাদা জামা পরা --